দিয়ে, তারপরে তুই একটু খানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবি একটু খানি something একটুখানি মিষ্টি ফেলে দিবি, নুন ফেলে দিবি তারপরে একটু দেখবি কেরম হয়েছে

না হলে না ওইটা না dry হয়ে যায় বুঝেছিস, খুব dry হলেও ভাল লাগবে না, খুব পাতলা হলেও ভাল লাগবে না, সেই বুঝে করবি। একবার দু'বার করতে করতে তুই শিখে যাবি। আমি না এখন রাখি আমার অনেক কাজ আছে রে।

একবার দুবার করতে করতে তুই শিখে যাবি আমি না এখন রাখি আমার অনেক কাজ আছে রে না গো রেখো না please একটু কথা বলি

আমার কি কাজ নেই বলতো বাবু? সকালবেলা কত কাজ

-noise hello

আরে না গো তুমি আমাকে তাহলে আরেকটা recipe বলো, আহ আরে না গো তুমি আমাকে আরেকটা recipe বলো, আহ তুমি আমাকে একটু খানি ওই বলো, তোমার হচ্ছে ওর নাম কি বলে আহ

তুমি আমাকে একটু খানি ওই বলো, তোমার হচ্ছে ওর নাম কি বলে আহ তুমি কাজ করতে করতে বলো, ধ্যাত সকাল বেলা কাজ আছে তো আমার না

আচ্ছা তুমি কাজ করতে করতেই বলো না তুমি একটা

হাত দিয়ে ধরে কানে ধরে রেখে দিয়েছি, আরে তুমি speaker এ দিয়ে দাও

কাজটা কি এক হাতে করা যায়? কাজটা তো আমাকে দুই হাতে

তুই নিশ্চয়ই সকালবেলা, fre~free আছিস এর জন্যই এত কথা বলে যাচ্ছিস না?

হ্যাঁ কিন্তু তুই free কিন্তু আমি তো আর free না, না। আমার তো অনেক কাজ, আজকে বৃহস্পতিবার এই ভোরবেলা উঠে ফুল এনেছি,

কথা বলতে হবে না তুমি রাখো। কাটবেনা hello? কাটবে না কাটবে না phone টা, কথা বলতে হবে না তুমি রাখো। কাটবে না, hello! হ্যাঁ আমি কথা বলছি তোমাকে ভাবতে হবে না। তুমি কাজ করে নাও ততক্ষণ পর্যন্ত।

আচ্ছা দেখো basically Youtube Youtube সম্পর্কে আমরা যেটা জানি, সেটা হচ্ছে আমরা রান্না দেখি Youtube এ vlog দেখি, তারপর তোমার হচ্ছে cartoon দেখি Youtube এ বাংলা cartoon হিন্দি cartoon

English cartoon এই ধরনের, গোপাল ভাঁড় গোপাল ভাঁড় সহ মানে এই ধরনের video দেখি ঠিক আছে?

কিন্তু আমরা এইটা দেখি না যে Youtube এ আমরা কত রকমের reels বানানো হচ্ছে, এখন তো অনেকেই reels বানাই Youtube এ, সেই reels গুলো আমরা দেখি না।

সেই reels গুলো আমরা দেখি না সেই reels গুলো খুব ভালো হয়, আগে তো মানুষ এগুলো Tiktok এ করতো, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওতে করতো

তোমার recording playing

hello

বল ho~hold হয়ে যাচ্ছে মাঝেমধ্যে আমার বল hold হয়ে যাচ্ছে মাঝেমধ্যে আমার, কানের মধ্যে লাগছে hold হয়ে যাচ্ছে ।

ও বুঝতে পারলাম এবার, তোমার হচ্ছে facebook Youtube এ ধরো,

আমি এখন দেখ কত কাজ রয়েছে

এবার ধরো Youtube video আ~আরো কিছু রয়েছে সেগুলো হচ্ছে আহ তোমার হচ্ছে ধরো আহ stories বানাচ্ছে তারপর daily

নিজের lifestyle update করছে blog বানাচ্ছে, blog এ তোমার হচ্ছে ধরো আমি যেমন inside out এর blog দেখি inside out এর blog মানে হচ্ছে কি বলতো? ওরা first এ

দুজনে আহ স্বামী স্ত্রী, দুজনে মিলে blog বানাতো, কোন রেস্তোরাঁ কোনো ধাবা কোনো coffee shop এইসব জায়গায় খেতে যেত

ঠিক আছে? ওরা সেখানে coffee খেতো, তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে আহ কি বলবো? ওরা sandwich খেতো ওরা momo খেতো

ওরা সেই সেই video গুলো বানাত, বানিয়ে বানিয়ে ওরা সেই সেই video গুলো ওরা post করত

video গুলো post করার পর, আহ আমরা আমার কথা হচ্ছে video গুলো post করার পর ওরা কী করতো? আহ সেগুলো like পেত আস্তে আস্তে ধরো খুব একটা বেশি like পেত না, তখন ওই আহ পঁচিশ টা তিরিশ টা এইধরনের like পেত

তারপর আস্তে আস্তে ওরা কি করল, মা আহ daughter and আহ grandmother তারপর আস্তে আস্তে ওরা কী করল, মা আহ daughter and আহ grandmother, grandmother challenge, না daughter versus আহ daughter versus হচ্ছে আহ mother challenge।

ওরা, ওরা শাশুড়ি শাশুড়ি VS আহ উম বৌমা, এরম ধরনের challenge start করে দিলো এবার সেই challenge এ

আহ সৌহার্দের মা, আর সো অর্পিতা দুদিন দুজন দুজনের VS এ থাকতো, এবার কে বেশি দু লিটারের জল আগে খেয়ে নিতে পারে ওদের মধ্যে challenge হতো

তারপর সৌহার্দের মা তো হেরে যেতে কখনো আবার কখন অর্পিতা অর্পিতায় বেশিরভাগ জিতে যেত তারপর একসময় সব রকমের biscuit অনেক রকমের biscuit এর flavour থাকে

সেই biscuit এর flavour গুলো চোখ বন্ধ করে দেয়া হতো, মুখের মধ্যে যে বলতে হবে কোন flavour এর biscuit এটা তারপর সৌহার্দের মা ওগুলো পেড়ে যেত, সৌহার্দের মা তো নামই বলতে পারত না

বলতো chocolate biscuit, orange biscuit আর আহ সৌ আহ অর্পিতা তো পুরো proper এখনকার দিনের modern মেয়ে ও সব পারতো bourbon বলতো, বলতো chocolate biscuit, orange biscuit আর আহ সৌ আহ অর্পিতা তো পুরো proper এখনকার দিনের modern মেয়ে, ও সব পারতো। bourbon বলতো, তারপর হচ্ছে উম সব রকমের বলতো আর ওর~অর্পিতা জিতে যেত।

এবার আস্তে আস্তে দেখল ওদের যেহেতু views হচ্ছে, ওরা এবার আস্তে আস্তে vlog start করলো, ওরা regular সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা করে ওরা সেটা vlog করে। এছাড়াও তোমার Youtube এ আরেকটা vlog

vlogger আছে, সে vlogger টা হচ্ছে আহ তোমার হচ্ছে প্রবাসীদের ঘর কন্যা california সে ও মাঝে সাঝে, সে প্রতিদিন vlog দেয়না

সে মাঝে সাঝে খুব একটা মাঝেসাজে আহ একটা করে vlog করছে, কি করে বলতো তার husband এর নাম হচ্ছে মানিক সে মাঝে সাঝে খুব একটা মাঝে সাঝে আহ একটা করে blog দেয়, সে কী করে বলতো, তার husband এর নাম হচ্ছে মানিক, আর আহ তার ছেলের আর আহ তার ছেলের নাম হচ্ছে রাম রাম রামা মানে রামকৃষ্ণ, ভালো নাম হচ্ছে রামকৃষ্ণ আর মেয়ের নাম হচ্ছে নেহা, নেহাকে ওরা মোহুল বলেও ডাকে

এবার ওরা basically ওরা থাকতো হচ্ছে আহ উম মেদিনীপুর, মেদিনীপুরে হচ্ছে মহুয়াদির বাড়ি, এবার মহুয়াদির সঙ্গে বিয়ে হয়েছে হচ্ছে এবার ওরা basically ওরা থাকতো হচ্ছে আহ উম মেদিনীপুর, মেদিনীপুরে হচ্ছে মহুয়াদির বাড়ি, এবার মহুয়াদির সঙ্গে মানিকের বিয়ে হয়েছে হচ্ছে আহ বলছি দাড়াও আহ হালিশহর, হালিশহরে বিয়ে হয়েছে।

তারপর ওরা থাকতো ব্যাঙ্গালোরে, প্রথমে ওরা গিয়ে থাকতো ব্যাঙ্গালোরে, ঠিক আছে এবার ব্যাঙ্গালোরে থাকতে থাকতে এবার ওরা ওখান থেকে shift হয়ে গেল California

এখন ওরা California য় থাকে। নেহা আর রাম~ রামা মানে রামকৃষ্ণ আর তোমার হচ্ছে মানিক আর মহুয়া, এরা ওরা এখন চারজনে মিলে blog বানায় । আচ্ছা ঠিক আছে আমাকে না আমার ঘর থেকে ডাকছে, তোমাকে না আমি অন্য কখনো phone করবো, ta-ta রাখলাম।

আচ্ছা ঠিক আছে আমাকে না আমার ঘর থেকে ডাকছে তোমাকে আমি অন্য কখনো যদি phone করবো, টাটা রাখলাম।

sir hello, good evening sir, আহ আমি mobitech থেকে বলছি, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? hi, good evening, আহ আসলে আমি আপনাদের website এ একটা phone দেখলাম, আহ Samsung এর ছিল সেটা। i think ওটা বারো হাজার না something বোধ হয় price ছিল, A twenty four।

আমি বলতে চাইছি জিজ্ঞেস করছি আসলে আহ যেটা online এ price দেখাচ্ছে সেটা কি আপনাদের এখানে offline যদি আমি আহ order করাই same price থাকবে? বা আমাকে একটু details গুলো বলতে পারবেন যে কোথায় আমি একটু বেশি offer পেতে পারি?

কিন্তু আপনি যদি আমাদের store এ আসেন, nearest store তো আমাদের অনেক গুলো রয়েছে, সেক্ষেত্রে আপনার home delivery র যে আহ minimum price সেটা আপনার লাগবে না। কিন্তু তার সাথেও আপনার আহ মানে একটা facility আপনি পাবেন না সেটা হচ্ছে আপনাকে নিজেকে আসতে হবে, আপনার বাড়িতে এই জিনিসটা পৌঁছে যাবে না। এই ব্যাপার টা রয়েছে, তবে আমি আপনাকে যেটা guide করতে পারি আপনি যেহেতু offer এর কথা বলছেন, এই মুহূর্তে আপনি যদি mobile টা order করেন আপনি সেই অর্থে যা discount সেরকম হয়তো পাবেন না, কারণ হচ্ছে এখন আমাদের কোনো special offer চলছে না। আমাদের একটা ধামাকা offer আসতে চলেছে আগামী পয়লা বৈশাখ মানে fifteenth April এর কাছাকাছি, so সেই সময়ে টা আপনি যদি অ্যাঁ mobile টা order করেন তাহলে আপনি অনেক বেশি discount পেতে পারেন, সেটা offline এবং online উভয় ক্ষেত্রেই। আচ্ছা, এ ছাড়া এমনি কোনো card এ কোনো offer নেই? বা আমার যেমন আছে Bajaj এর card আছে, আমার কাছে ICIC র card আছে, HDFC

হ্যাঁ, আপনার Axis bank এর card যদি থেকে থাকে সেখানে আমাদের ten percent discount দেওয়া হচ্ছে। আচ্ছা। আর আপনার তাহলে মানে gift wrap যেমন থাকে না? কাওকে gift পাঠায় না সেটা করতে পারেন? মানে তো আপনারা। আহ হ্যাঁ সেটা আমরা করে দিতে পারি কিন্তু তার জন্য আপনাকে সামান্য charge আহ charges আছে যেটা সেটা pay করতে হবে। সেটা কত? এখানে তো সেরকম কিছু লেখা ছিলো না online এ। আহ actually সেটা আপ~ আপনার মানে ডিপ, এইটা online এর ক্ষেত্রে আমাদের ইয়া মানে এই facility টা দেওয়া হয়না, সেটা আপনি যদি store এ এসে করেন সেই ক্ষেত্রেই দেওয়া হবে তাই জন্য ওখানে mention করা নেই। এই charges টা আপনার হচ্ছে depend করছে আপনি কেরো~ কতটা, আমাদের তিন~ তিনটে level আছে মানে wrap, gift wrapping এর, সেটা হচ্ছে আপনি লাগ~ একেবারে luxurious gift wrapping টা নিতে চান যে একদম hi-fi যেটা? সেটা হলে একটা, medium টা একটা, আর একদম normal যেটা সেটা আছে simple করে একদম যেটা। তো সেটার ওপর ডি~ depend করছে আপনার। আর সেটা খুব একটা বেশি নয় cost টা, আমাদের cost rate হচ্ছে, অ্যাঁ তিনটে বললাম আপনাকে। একটা হচ্ছে আপনার thirty rupees, একটা fifty, আর একটা হচ্ছে । আচ্ছা আমি যদি online মানে online আর offline এর মধ্যে price এর mobile টার price টা difference কতটা হতে পারে? mobile price এর কোনো difference আপনার online offline এর মধ্যে হবেনা, আমি যেটা বললাম আপনার শুধু delivery র facility টার মধ্যে আহ difference হবে, মানে আপনি যদি charge বহন করতে চান delivery র, আহ মানে বহন করতে না চান I'm sorry তাহলে সে ক্ষেত্রে আপনার আহ store থেকে নেওয়া টা সুবিধা জনক হবে। এবং store এ আপনি একটা extra facility পাবেন সেটা হচ্ছে store এ আমাদের তো আহ ওখানকার আমাদের যে সব কর্মচারীরা রয়েছেন,

সুবিধাটা কারণ online এ তো delivery boy এসে delivery করে দিয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আর একটা যেটা আপনার facility হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কোথাও যেতে হচ্ছে না, আপনি বাড়িতে বসে সেটা পেয়ে যাচ্ছেন। সেটা ঠিক আছে, আসলে আমি এই phone টাই নিলাম কিন্তু ব্যাপার টা হচ্ছে এখানে যে আমি অনেক সময় দেখেছি, আর আগেও যখন shopping করছিলাম দেখেছি আমি মানে online এর থেকে offline এ দাম অনেক সময় আবার পার্থক্য থাকে। কখনও বেশি থাকে পাঁচ ছ'শো টাকা মতো, কখনও কম থাকে

আপনার আহ একটা ক্ষেত্রে হতে পারে সেইটা হচ্ছে যে সেটা company থেকে মানে আমরা দিচ্ছি না, আমাদের যে বিভিন্ন store গুলো যে branch রয়েছে, অনেক সময় তা ওরা কী করে ওদের branch থেকে কিছু special offer দেয়

সেই voucher আপনি avail করলে সেই ক্ষেত্রে আপনি কিছু সামান্য টাকা হয়তো বা less হতে পারে। সেটা

payment method টা অনেকটা অনেক গুলো ভাগে division হয়ে, divided হয়ে থাকে না, যে এক এক জনের জন্য এক এক টা। তো সেই হিসেবে আহ আমরা যখন phone টা customer দের কে sell করি আমাদের selling price যা থাকে,

আর সেটা actually retail price এ কোনো discount পরে না, ওটা voucher এর মাধ্যমে হয়। উম তো সেটা special voucher কোনো branch আপনাকে দিতে পারে কোনো কোনো branch, সেই ক্ষেত্রে আপনি হয়তো এই facility টা পেয়ে থাকতে পারেন। সেটা আপনাকে একটু branch এ খবর নিতে হবে, তবে হ্যাঁ আমি যেটুকু আপনাকে খবর দিতে পারি আপনি fifteenth April মানে পয়লা বৈশাখে নববর্ষের কাছাকাছি আহ একটা ধামাকা offer আসছে তো সেই ক্ষেত্রে আহ ওই সময় টায়ে আহ branch গুলো special কিছু voucher arrange করে, তো কোন branch কতটা করছে এবং করছে কিনা তো সেটা আপনাকে একমাত্র branch থেকেই guide করতে পারবে। এটা কী হল, আপনি তো এই মাত্র বললেন যে আমার কাছে Axis bank এ ten percent আপনারা discount দিচ্ছেন। তারপরে

বলছেন যে পো~ পনেরো তারিখে পয়লা বৈশাখ উপলক্ষে আরো কিছু offer আসবে, সেটা কত percent হতে পারে আপনার মতে? না না আমি তো বললাম ই যে পয়লা বৈশাখে Axis bank এর card এর উপর আমাদের এই offer টা সবসময় চলে, কিন্তু আহ এই পয়লা বৈশাখ যেহেতু একটা special event সেই সময় টা special offer আসছে। আর আপনি তাও যেটা আমাকে বার বার বলছেন যে online আর offline এ উম যে price এর difference টা সেইটার জন্য আমি বললাম যে সেইটা কিন্তু store এর ওপর depend করছে ।

সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনি store এ কথা বলে দেখতে পারেন, খোঁজ নিতে হবে আপনাকে। otherwise আমাদের যে যা যা price সে মানে যা যা offers আপনাকে বলেই দিলাম এখনও যদি পইলা বৈশাখের offer টা পু~ পুরোপুরি আহ আমাদের এখনও confirm হয়নি, তবে আমি আপনাকে যেটুকু বলতে পারি ওটা আহ ধরে রাখুন আহ thirty percent মত discount হবে,

flat মানে flat thirty percent ও কয়েকটা, কয়েকটা set এর ওপর থাকবে সেগুলো কোন set সেটা এখনও আহ যেহেতু মানে decision নেওয়া হয়নি তাই জন্য ওখানে আমি কোনরকম offer আপনি check দেখতেও পাচ্ছেন না, সেটা এখনও জানানোও হয়নি, inform করা হয়নি।

যতটা জানি আমি আপনাদের কাছে তো একটা chart থাকে মানে যে offer গুলো আসছে সামনে সে, ও আচ্ছা কোন কোন মানে phone বা কী কী এরকম জিনিসের ওপর offer আসছে বলতে পারবেন একটু ? হ্যাঁ offer বলতে আমাদের দেখুন আহ এখনও যেহেতু কান~ confirm করা হয়নি, কিন্তু আমাদের অফার মোটামুটি যেটা থাকছে Samsung এর ওপরে একটা offer থাকছে আহ Samsung, ও Oppo এবং আপনার Oppo Samsung ছাড়া হচ্ছে ব realme এই তিনটে set এর ওপর আপনি অফার পাচ্ছেনই পাচ্ছেন, বাকি গুলো, বাকি গুলোর কোন set এর ওপর offer থাকবে সেটা আপনাকে আহ আমি জানাতে পারছি না। আহ তাহলে মানে আপনাকে আমাকে সেই যেতে হবেই ইয়ে আপনাদের store এ তাই তো? না আপনি যদি সেটা store থেকে purchase করতে চান, আপনি online এ যদি purchase করতে চান সেক্ষেত্র তো store এ আপনাকে যেতে হবেনা।

actually আমার এখান থেকে store টা অনেক টা দূরে আমি কাজ বন্ধ করে যেতেও পারতাম না, পারবো না, মানে হুটহাট করে এটাই হচ্ছে ব্যাপার। এবার সেই জন্যেই আমি ভাবছিলাম যে store এ যাওয়ার থেকে online এ order করলে ভালো হত, কিন্তু আপনি যখন বলছেন এই এতো কথা গুলো, মানে আমি একটু confuse হচ্ছি এবার যে আমি কী করবো এখন। আমি তাও দেখছি।

আচ্ছা।

তার তো কোনো profit হবে না এটা তে। ওটা, ওটা just অ~ as a offer কারন উম অ একটা হ্যাঁ কিছু discount দিতে হয় নিজেদের ল~ loss হোক বা profit হোক তবু দিতে হয়। আহ কারন সেটা সেই branch এর একটা বলতে পারেন আমাদের এগুলোই rules এর মধ্যে পরছে। কিন্তু সেই ক্ষেত্রেও ওই avail করতে কেন পারবেন না, কারন এটা তো lucky draw wise হবে, তো lucky draw wise আপনি তো না ও জিততে পারেন না, সেক্ষেত্রে আপনি redeem করতে পারবেন না। তো আপনার আমার মনে হয় safe side হচ্ছে online আপনি যদি কোনো সময় মানে আপনি মনে করেন যে যদি আপনার হয় by chance তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। আর এমনও হতে পারে যে store এ offer আছে সেটা হয়তো আপনার থেকে অনেক দুরে location টা।

last time একবার আমি shopping করেছিলাম তখন আমার কাছে up to seventeen, seventeen thousand এর একটা ইয়ে cash back ছিল। তো সেটা কি আমি এখন গেলে সেটা redeem করতে পারবো এই phone এর